একি হলো একটি অনুষ্ঠানএর প্যান্ডেল প্যান্ডেলটি অনেক সুন্দর এবং নানারকম ফুল দিয়ে সাজানো ।

সামনে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে। ভদ্রলোক মেরুন কালারের কোট পরা এবং পাশে একটি বালককে দেখা যাচ্ছে পেছনে অনেক--

এখানে অনেক ওয়ার্কার -কে দেখা যাচ্ছে এবং সামনে সবুজ জামা পরা দুজন ওয়ার্কার -কে দেখা যাচ্ছে।